এখানে একটি সুন্দর ফল দোকান দেখতে পাচ্ছি ওখানে আম না মুসাম্মি --

এখানে একটি সুন্দর গাছ দেখতে পাচ্ছি যার অনেক ডাল ছিত্রিয়ে--